এই ছবিটিতে একটি ব্রিজ দেখা যাচ্ছে-এ।

ভিতরে দুটির বড় ট্রাক দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে।

বাড়িটির ওপরে টিনের চাল দেওয়া রয়েছে।

এটি সাদা রঙের গাড়ি দেখা যাচ্ছে।

ভিতরে চার পাঁচজন মানুষ আছে।

একজন মানুষ সাদা রঙের জামা পড়ে রয়েছে।

রাস্তার পাশে কতগুলি বিল্ডিং আছে।

দোকানের সামনে একজন মহিলা আছে।

এই ছবিটিতে একটি জায়গা দেখা যাচ্ছে।

স্টেজের ওপরে রয়েছে একটি সিংহাসন।

দোকানটির ভিতরে অনেকগুলি জামাপ্যান্ট আছে।

উপরে কতগুলি তেলের বোতল রয়েছে।

নীচে কতগুলি ছোট ঘাসের মতো রয়েছে।

এখানে কতগুলো উঁচু ঢিবির মতো রয়েছে।

মাঝখানে একটি খোলা রাস্তা আছে।

এখানে অনেক মানুষের ভিড় রয়েছে।